হাসপাতাল বিল্ডিংটির পুরোটিতেই হালকা নীল রঙের টাইলস ব্যবহার করা হয়েছে।

একজন মানুষকে একটি জায়গায় আগুন ধরাতে দেখা যাচ্ছে।

এখানে একটি স্টেডিয়ামের দৃশ্য দেখানো হয়েছে যেটির চারিদিকে সবুজ গ্রিল দ্বারা ঘেরা।

এই দৃশ্যে ট্রেনের লোকোমোটিভটি সবুজ এবং হলুদ রঙের।

পাশে একজন লোককে সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে।

যার ভেতরে কিছু জন মানুষ বোছ বসে আছেন।

এখানে একটি সুন্দর পাহাড়ি ঝরনার ছবি দেখতে পাওয়া যাচ্ছে যার চারিদিক সবুজে ঘেরা।

যাতে প্রচুর গৃহে প্রতিদিনের ব্যবহারযোগ্য জিনিসপত্র রাখা রয়েছে যেমন গ্লাস রুম হিটার মিক্সার গ্রাইন্ডার কড়াই ইত্যাদি কিছুজন মানুষকে সেখানে জিনিসপত্র পরিদর্শন করতে দেখা যাচ্ছে।

এই দৃশ্যে প্রথমত তিনটি টু হুইলার দেখতে পাওয়া যাচ্ছে যেগুলি রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে।

সামনে একটি সাদা রঙের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ক্লাবটির পাশে একটি গোলাপী রংয়ের বহুতল বিশিষ্ট ফ্ল্যাট বাড়িও রয়েছে।

সামনে একটি প্রশস্ত রাস্তাও দেখা যাচ্ছে যেটি হলুদ রঙের।

রাস্তার ধারেই ছোট ছোট গাছও দেখতে পাওয়া যাচ্ছে।

এটি সম্ভবত একটি সরকারি বাসস্ট্যান্ডের দৃশ্য এখানে পাঁচটি বাসগাড়িকে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি সোনার দোকানের ছবি দেখানো হয়েছে যেটির পুরোটিতে কাচে মোড়ানো।

এখানে সম্ভবত একটি ব্যাংকের দৃশ্য দেখানো হয়েছে।

এখানে কিছু জন মানুষকে নিজেদের কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।

এই দৃশ্যে সম্ভবত কোন পুলিশ স্টেশনের ছবি দেখা যাচ্ছে।

পিকআপ ভ্যানটির পাশাপাশি আরও দুটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

কিছুজন মেয়েকে স্কুল ইউনিফর্মে কথোপকথন করতে দেখা যাচ্ছে সম্ভবত এখানে কোন বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমে একটি ব বড়ো বাস গাড়ি দেখা যাচ্ছে যার নাম শ্রী গনেশ।

এই দৃশ্যে শোরুমের বাইরে তিনটে স্কুটার এবং একটি মোটর সাইকেল দেখা যাচ্ছে।

নদীর পাশে পার বরাবর একজন মহিলাকে ছাতা হাতে যেতে লক্ষ করা যাচ্ছে।

এটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর একটি দৃশ্য এখানে প্যান্ডেলটি সাদা এবং মেনুন রঙের কাপড়ে বানানো।

মাঝে সুন্দর সাদা শোলার কারুকার্যে ভরা দেবী মূর্তি রাখা রয়েছে।

দুটি হরিণকে এই দৃশ্যের ছবিতে বিচরণ করতে দেখা যাচ্ছে।

বড় এবং লম্বা সবুজ বোর্ড -এর ওপর ক্যাটাগরি ওয়াইস কোন গাড়ি কোন লেন দিয়ে যাবে সেটা উল্লেখ করা রয়েছে।

এখানে একটি সুন্দর রৌদ্রজ্জ্বল দিনে স্টেডিয়ামের দিস্য দেখানো হয়েছে।

স্টেডিয়ামের পাশ দিয়ে একটি প্রশস্ত রাস্তা দেখা যাচ্ছে।

এই ঘরটির সামনে কিছু মানুষকে বসে থাকতে এবং কিছু মানুষকে খেলতে দেখা যাচ্ছে সম্ভবত তারা ক্রিকেট খেলছে।

চা বাগানের মাঝ বরাবর একটি পাঁকা রাস্তা বয়ে গিয়েছে।

এখানে সম্ভবত একটি চার্চের দৃশ্য দেখানো হয়েছে যেটির পুরোটিতেই সাদা রঙ করা এবং লাল ও নীল রঙের বর্ডার করা রয়েছে।

গাছটির সম্মুখভাগে বড় বড় করে লেখা রয়েছে এন_ই_এল_সি কোচবিহার উম মাত মাতৃমণ্ডলী।

এখানে ফার্নিচারের দোকানের দিশ্য দেখানো হয়েছে।

এখানে সম্ভবত একটি ড্যান্স স্টুডিওর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে যেটির দেওয়ালগুলি কালো এবং সিলিং হলুদ এবং সাদা রঙে রাঙানো।

বিভিন্ন ধরনের আকৃতির যেমন চৌক ধরনের গোল ধরনের মগের আকৃতির কাপ দেখা যাচ্ছে।

এটি সম্ভবত একটি বিদ্যালয়ের বারান্দার দৃশ্য যার মেঝেতে হলুদ এবং লাল রংয়ে টাইলস দিয়ে কাজ করা রয়েছে।

মূর্তির সামনে একটি প্রদীপ পোজ্জ্বলন করা রয়েছে।

এখানে একটি বয়েজ হোস্টেলের দৃশ্য দেখানো হয়েছে যার নাম এন_এন_এম বয়েজ হোস্টেল ।

এটি দ্বিতল বিশিষ্ট একটি বিল্ডিং এটি লাল এবং ঘিয়া রঙে রাঙানো।